এবং এই হোটেল -টির নাম অম- সুফল বাংলা হোটেল ।

এখানে সরকারের কাজকর্ম করা হয় বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট এখানে রয়েছে।

ইয়ে- আহ- এখানে আর একটি বাস আছে নীল এবং সাদা রঙের।

একটি পন্ড -এর মতো যেখানে আশেপাশে অনেক গাছপালা রয়েছে।

এবং এখানে এ-এ মানুষ পুজো দিতে আসে এটি হিন্দুদের একটি মন্দির।

এবং এখানে কতগুলো ছোট ছোট দেবদারু গাছও রয়েছে রাস্তার মাঝখানে লাগানো হয়েছে যেগুলো বড় হলে রাস্তায় ছাওয়া দেবে ।